একটা গাড়ি করে ইট নিয়ে যাইতেছে।

সামনে একটা সেলে ফটো তুলতেসে।

এখানে অনেকগুলো দোকানপাট দেখা যাচ্ছে।

উপরে ইলেকট্রিক কেটলি রাখা হয়েছে।

এটা একটা গাড়ির গ্যারেস ।

ঘরটায় কালো পর্দা রাখা আছে।

মন্দিরের ভিতরে ঠাকুর রাখা আছে।

একটা ঢোল রাখা দেখা যাচ্ছে।

দুইটা লাইট লাগা আছে।

এটা একটা পিকনিক ইস্পট ।

রেস্টুরেন্টের সামনে সাতা দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছি।

দোকানটায় লাইট ফ্যান লাগা রয়েছে।

এটা একটি ওয়েস্ট ঘুঘুমারি হাই স্কুল ।

ইস্কুলের গেটটায় গ্রীল লাগানো আছে।

এটা একটা বাচ্চাদের পার্ক ।

পার্ক -এর ভিতরে বাচ্চা-রা খেলাধুলা করতেসে।

পার্ক -টা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরানো।

আশেপাশে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

কিছু লোক যাওয়া আসা করতেসে।

দূরে কিছু গাসপালা দেখতে পাচ্ছি।

এখানে বিল্ডিংয়ের গায়ে সাইনবোর্ড লাগা আছে।

আলমারি এর মধ্যে অনেকগুলো সোনার হার রাখা হয়েছে।

ওয়ালের গায়ে একটা ফটো ঝোলানো আছে।

আশেপাশে অনেক ঝাউ গাছ দেখা যাচ্ছে।

দুটো অসুস্থ মহিলাকে প্লেনে তুলতেসে।

এটা একটা গান করার মঞ্চ।

মঞ্চটা প্যান্ডেল ফুল দিয়ে সাজানো রয়েচে।

একটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে লাল সাদা কালার ।

দূরে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে।

বসার জন্য দুইটো চেয়ার রয়েছে।

কয়েকটি কারেন্ট -এর খুঁটি দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে অনেকগুলো জুতা রাখা আছে।